তার মাঝখান দিয়ে কেল্লাটা দেখা যাচ্ছে বহু পুরোনো।

এটা বহিরা ভাগ্যাবন্তাপুরী বি.এম হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্থাপিত উনিশ সওর সাল ।

এটা কলকাতা পৌরসংস্থা হেড ন্যাশনাল হেয়াল্ট মিশন -এর অধিনে।

এটা একটা উ পার্ক । খেলার জায়গা। দুটো বাচ্ছা খেলছে চারিদিকে প্রচুর গাছপালা।

এটা একটা কেক শপ কেক শপ এর মধ্যে বিভিন্ন মনজিনিসের কেক শপ । বিভিন্ন টাইপ - এর কেক রয়েছে। বিভিন্ন দামের কেক রয়েছে ।

উ-ম-ম-ম ছাউনি দেওয়া নদীটা আবার দেখতে গেলে ছাউনি--

উম এপাশে দোকান হচ্ছে এটা-আ এ আই.এস.সি. সি.বি.এস.সি. ।

হুম কেজি স্কু লেবোরেটরী হুম লোকজন ভেত-- ।

তার পাশে অনেকগুলো বুদ্ধ। এটা অম বুদ্ধ হলেও শ্বেতপাথর দিয়ে করাম। পাশের বুদ্ধগুলো--

চোখে কাপ ফেটটি বেঁধে অ্যা এক হাত নিচে এক হাত ওপরে।

এটি রাস্তা রাস্তার পাশে একটা হাই ডেন ।

এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড ব্যাক অফ ইন্ডিয়া -র সামনে বাজার বসেছে বাজারে--